এই ছবিতে দেখা যাচ্ছে একটা গাড়ি আছে এবং তার ওপর একটা মেশিন আছে এপাশে মেশিন এর উপরে দুটো ট্রাম |

তার এই পাশে একটা পেন্টিং আছে উপরের একটা পেইন্ট আছে যেখানে গাছ আছে দেখা যাচ্ছে হালকা আলো আসে নিচে রুম এর।

এই ছবিতে দেখা যাচ্ছে যে কটা মেশিন আছে মেশিন নিয়ে যেটা শুয়ে ওঠা নামানো যায় ।